তার পরেরটা বেগুনি কালারের দেখতে পাচ্ছি।

এখানের মইদ্যে একটা জাতীয় পতাকাও আছে দেখতে পা--

ওইখানের যে মন্দিরের রঙটা সাদা রঙের দেখতে পাচ্ছি এবং সাইডে দিকে খুলা আকাশ দেখতে পাচ্ছি এবং অনেক গার্ক--

একটি ব্রিজের মত লাগছে দেখতে পাচ্ছি এবং অনেক চারিদিকে রাস্তা আছে এবং জল আছে।

এখানে অনেক ঘাস দেখা যাচ্ছে এবং ওয়ালটি সাদা রঙের।

এখানে একটি ছোট টুল আছে দেখতে পাচ্ছি এবং--

একটা চেয়ারের অল্প মাথাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি।

এখানে র্যাক রাখা আচে র্যাকের মধ্যে লাল রঙেরও অনেক জিনিস আছে দেখতে--

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি এবং একটি সবুজ কালারের খুঁটি দেখতে পাচ্ছি।